hello হ্যাঁ বল hello হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি মানালি ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ ঠিকই শুনছি এই কিছুদিন হোল ঘুরে এলাম তো আমি আমার দাদা দাদার বৌদি আর আমার দুটো ভাই আমরা গিয়েছিলাম আচ্ছা মানালি ঘুরে তোমার কী রকম অভিজ্ঞতা হল? অভিজ্ঞতা খুব সুন্দর ছিল প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক দিনের জন্য গিয়েছিলাম আর এটা খুবই খরচা সাপেক্ষ একটা ব্যাপার ছিল আর কী, কারণ এটা হিমাচলপ্রদেশে অবস্থিত আর

মানে অনেক বেশি থাকে কারণ একতো অনেক দূর থেকে নিয়ে আসতে হয় ওখানে মানে আশেপাশে সে রকম কোনও সবজি বা শস্যে জাতীয় জিনিস চাষবাস হয়না তো অনেক দূর থেকে ওদের নিয়ে আসতে হয় সেই জন্য সেই

প্রচন্ড ঠান্ডা ছিল আমরা সবাই মানে উম একটা মানে অনেক দামী দামী jacket পরে ছিলাম তারপরও প্রচন্ড ঠান্ডা লাগছিল আর আমরা প্রায় চোদ্দ দিনের জন্য গেছিলাম তো অনেক লম্বা একটা journey ছিল তো মোটামুটি ভালই লেগেছে আর কি আচ্ছা শুনে খুবই ভাল লাগল আমিও কিছুদিন আগে বকখালি ঘুরতে গিয়েছিলাম বকখালি জায়গাটা খুবই সুন্দর ছিল সমুদ্রটা দেখতে খুব সুন্দর ছিল তার পরে আমরা বেরিয়ে ছিলাম সকাল বেলার দিকে তখন সূর্যটা ওখান থেকে দেখতে খুব সুন্দর লাগছিল আর সমুদ্রে তোমার অনেক নতুন নতুন জিনিস পত্র বিক্রি হচ্ছিল

জিনিস পত্র গুলো দেখতে খুব সুন্দর ছিল খাবারগুলো দেখতে খুব ভালো লাগছিল আমরা ওখানে গিয়ে খুব মজা করেছি বকখালি খুব সুন্দর একটা জায়গা তোরা কবে বকখালি গেলি আর কারা কারা গেলি? আমি এই তো কিছুদিন আগে এক সপ্তাহ আগে গিয়েছিলাম আমি আমার দিদি আর আমার একটা দাদা আমাদের সবার office থেকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এখানে আচ্ছা আচ্ছা তো বকখালি তে যে তোরা ঘুরতে গেলি বকখালি মানে sight seeing কি কি করেছিস বা সবচেয়ে ভালো কোন জিনিসটা লেগেছে আর খাওয়াদাওয়ার কী রকম ছিল এগুলো নিয়ে বল শুনি হ্যাঁ খাবার দেওয়ার বলতে তোমাকে যেমন বললাম যে কাঁকড়া বিক্রি হচ্ছিল চিংড়ি বিক্রি হচ্ছিল এখানেও ওগুলো বিক্রি হয় কিন্তু ওখানকার জিনিস পত্র গুলোর taste টা খুবই ভাল ছিল এখানকার তুলনায় আর পরিবেশটা অসাধারণ ছিল সকালবেলা যখন আমরা যাচ্ছিলাম তখন বা বিকেল বেলার দিকে ও সূর্যটা ডুব ছিল ওই time টা দেখতে খুব সুন্দর লাগছিল সবথেকে ভাল হচ্ছে ঐ বিকেল বেলার time টাতে বসে ঐ সূর্যটা অস্ত যাওয়া দেখাটা ওটা সব থেকে সুন্দর ছিল সবাই ওখানে সবার family বন্ধু বান্ধব husband wife এসে বসেছিল বসে beach র মধ্যে গল্প করছিল কথা বলছিল খুবই সুন্দর ছিল আচ্ছা এখান থেকে মানে তুই যেহেতু গড়িয়াতে থাকিস তো তুই গড়িয়া থেকে কী ভাবে গেলি আর কিরকম কি খরচা সেটা একটু বল তাহলে আমার সুবিধা হবে পরবর্তীকালে আমি যদি যাই

আচ্ছা actually বকখালি যেতে গেলে খুবই কম খরচ কোনো বেশি টাকা খরচা খরচা করতে হয় না একদমই reasonable price এ সবকিছু পাওয়া যায় আর ওখানকার যেটা আমি বললাম এখান থেকে তোমাকে first এ ট্রেনে করে যেতে হবে ট্রেনে করে প্রায় তোমার দু তিন ঘন্টার মত রাস্তা ট্রেনে করে যেতে হবে তারপরে ওখান থেকে নেমে বাসে কিছুটা রাস্তা যেতে হবে তারপরে ওখান বাসে ওরকম এক দু ঘণ্টা মতো যেতে হবে তো তারপরে ওখান থেকে নেমে সবথেকে ভাল হচ্ছে তোমার ওখানে থাকার জন্য অনেক বড় বড় hotel আছে যেখানে তুমি গিয়ে stay করতে পারো একদিন দুদিন তিন দিনের জন্য

খুবই সুন্দর ছিল ওখানকার পরিবেশটা তার পরে ওখানকার লোকজনের ব্যবহার খুব সুন্দর ছিল আর তুমি যদি একদিনের জন্য বা দু দিনের জন্য book করো ওখানের room গুলো ওখান থেকে তোমাকে খাবারদাবার provide করা হবে তোমাকে আলাদা করে বাইরে গিয়ে খাবার টাবার কিনতে হবে না এটার একটা খুবই সুন্দর ব্যবহার ছিল ওদের overall খুবই সুন্দর ছিল আশপাশের পরিবেশ বল

তো যখন নামছিলাম তখন ট্রেনটা অনেক আহ দেরি করে নামিয়েছিল রাত হয়েছিল বারোটা তো রাত বারোটার সময় station এ নেমে সেরকমভাবে তো কোন গাড়ি ভাড়া পাইনি তো একটা auto ভাড়া করে তখন সারে বারটা একটা বাজে যখন আমরা hotel এ ঢুকছি তো hotel এর লোকটি খুবই ভাল ছিল আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে অত রাত্রেও আর একটা সুবিধা হচ্ছে যে আহ অমৃতসরের যে বিখ্যাত স্বর্ণ মন্দির টা যে আছে না ঐ স্বর্ণ মন্দিরের ধারেকাছে তো সারা রাত্রি খাবার পাবি এমনকী স্বর্ণমন্দিরের ভেতরে একটা লঙ্গরখানা চলে যেটা চব্বিশ ঘণ্টা মানুষের চা আর খাবার দেয় বিনামূল্যে মানে তুই রাত্রি তিনটার সময় যা দুটোর সময় যা একটার সময় যা কি তুই দুপুরবেলা ভোরবেলা যখন খুশি যা তুই বিনা পয়সায় খাবার আর চা টা ওখানে পাবিই পাবি তো ওই যে রকম বললাম যেতে তো অনেক রাত হয়ে গিয়েছিল তারপর রাত্রিবেলা ওই স্বর্ণ মন্দিরের সামনে একটা খাবারের দোকান থেকে আমরা রুটি আর ঐ সবজি কিছু নিয়ে খাওয়া দাওয়া করে তারপর যখন রাত্রিবেলা স্বর্ণ মন্দির টা দেখতে ঢুকলাম তখন অসাধারণ লাগল কারণ স্বর্ণমন্দির আহ বেশিরভাগ লোকেরা যারা গেছে আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে তারা সবাই আর কি সকাল বেলা গেছে বা ওইরকম সময় ছবি মানে আহ দেখি জানাতে কিন্তু আমাদের আমার প্রথম অভিজ্ঞতা রাত্রে এত সুন্দর ছিল আমি পরবর্তীকালে যদি কোনও দিন কাউকে মানে বলি স্বর্ণ মন্দিরে যেতে আমি তাকে রাত্রে যাবারি কথা বলব কারণ উজ্জ্বল একটা মানে সোনার শহরের মতো লাগে মন্দির টাকে মানে ওই অভিজ্ঞতা অসাধারণ তো অমৃতসরের সেদিন রাত্রে সেরা অভিজ্ঞতা ছিল আর কি তার আবার পরের দিন সকালে অমৃতসরের আশেপাশে জায়গা যেরকম জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড যেটা আমরা পড়েছিলাম সেইখানে একটা আহ মানে ভ্রমণমূলক জায়গা বানিয়েছে ওঁরাও কিছু দুর্গ আছে প্রাচীন আরো কিছু জায়গা মিলে মোটামুটি অমৃতসর শহরটা ভালোই লেগেছে আর খাবার দাবার খুব ভালো যেমন পাঞ্জাবিদের নামকরা আর কি ওদের আহ মাখন দিয়ে পরোটার উপর তার পর স্বাদ তো ভুট্টা রুটি এগুলো মোটামুটি সবই আমরা খেয়েছি আর সবকটা খাবার দারুণ লেগেছে রাত্রে বেলা অমৃতসর থেকে আমরা মানালির বাস ধরেছিলাম কিন্তু বাসে যাওয়াটা খুবই মানে অসুবিধা হতে পারে যারা বা অনেকে বাসে বমি করে দেয় আর পাহাড়ের রাস্তায় যেহেতু খুব বাঁক রাস্তাগুলো তো বাসটা যখন রকম আহ বাকগুলো থেকে ঘোরায় তখন গা গুলিয়ে ওঠে আর কি তো ঐ জন্য আমি তো সবাইকে বলব যে নিজে নিজস্ব গাড়ি ভাড়া করে নিলেই ওইটুকু জায়গাটা হয়তো একটু খরচা বেশি পড়বে কিন্তু শরীর ভালো লাগবে আর কি তারপর মানালি থেকে গেলাম কাঁশাল কাঁশাল জায়গাটাও মোটামুটি ভাল ছিল এখন ওই ব্যবসায়িক আহ লোকজনের সংখ্যা বেড়ে বেড়ে সেই প্রাকৃতিক feelings টা আর নেই কিন্তু তাও মোটামুটি ভালো লাগবে আর কি রাত্রে মানে রাতটা অনেক ভাল কাঁশালের দিনের থেকে৷ কারণ অনেক ধরনের আহ দোকানপাট আছে বিদেশিদের অনেক সমাগম ঘটে ওদের অনেক ধরনের গানবাজনা চলে তো কাঁশালের রাতটা ভাল কাঁশাল থেকে আমরা river rafting করেছিলাম সেখান থেকে গেছিলাম হচ্ছে মালানা village বলে একটা গ্রাম আছে ওখানে তো ওটা তো আমার জীবনের সেরা অভিজ্ঞতা ওখানে আমি প্রথম আমার জীবনের আহ snowfall দেখেছিলাম অসাধারণ ছিল তুষার পাতটা খাবার দাবার খুব ভালো ছিল তারপর ওখান থেকে আমরা সিমলা গেলাম শিমটাও শিমলার শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব আহ

কালকা station বলে একটা station আছে৷ সিমলা থেকে toy ট্রেনে করে আমরা এসেছিলাম তো মোটামুটি সব রকমের অভিজ্ঞতা নিয়েছি, toy ট্রেনের মানে যাত্রা পথটা অসাধারণ ছিল পাহাড়ের গা বেয়ে ও রকম ভাবে পুরো একটা অতো উঁচু পাহাড় থেকে সমতলে নেমে আসা একটা toy ট্রেনে করে অসাধারণ তার পর সেখান থেকে কালকা থেকে রীতিমতো হাওড়ায় ট্রেনে করে ফিরে এলাম এসে বাড়ি চলে এলাম এই মোটামুটি যাত্রাটা আর কি খুবই ভালো ছিল, আচ্ছা তোর এরকম কোনও জায়গা যেখানে তোর যাওয়ার খুব ইচ্ছা এখন যেতে পারিস নি বা ভবিষ্যতে টাকা জমিয়ে যাওয়ার ইচ্ছা আছে এরকম তো আমার অনেকগুলো জায়গা আছে যেখানে আমি যেতে চাই ভবিষ্যতে তা ছাড়া আমি কিছুদিন আগে দক্ষিণেশ্বরে ঘুরতে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের একটা খুবই জাগ্রত তুমি জানো একটা মানে অনেক ঠাকুরের মন্দির আছে এবং জায়গাটা খুব সুন্দর তো দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আমি আমার একটা বন্ধুর সাথে কিছুদিন আগেই দক্ষিণেশ্বরের মন্দিরটা খুবই সুন্দর মানে তুমি যদি দেখো তোমার খুবই ভালো লাগবে যেরকম বড় সেরকম সুন্দর তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন খুবই পুজো হচ্ছিল ওখানে বড় করে মন্দিরে একটা তো সেখানে আমরা গিয়েছিলাম পুজো দিয়েছিলাম এত ভিড় ছিল যে আমরা ঢুকতে পারছিলাম না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল line দিয়ে। তারপরে ঢুকতে পেরেছি এবার মন্দিরটা দেখতে খুব সুন্দর ছিল সেখানে সব রকমের ঠাকুর আছে কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর, শিবঠাকুর

ঐখানে তুমি যদি চাও কখনো যেতে পারো খুবই সুন্দর এখান থেকে বেশি সময় ও লাগে না যেতে আর জায়গাটাতে সামনে একটা খুবই বড়ো একটা নদীর মতো আছে সেদিন ওখানে boat থাকে বা নৌকা থাকে সবাই অনেক মানুষজন নৌকাতে করে যায় অনেক দূরে বা এপার ওপার হয় নৌকাতে করে অনেক মানুষজন এমনি boat ও চড়ে তো এমনি খুবই সুন্দর জায়গাটা আচ্ছা আচ্ছা দেশের বাইরে মানে কলকাতা শহরের মধ্যে তুই বললি? কিন্তু দেশের বাইরে বিদেশে এরকম কোন জায়গা আছে বা ছোটবেলায় দেখেছিস হয়তো কারোর মুখে শুনেছিস সেখান থেকে হয়তো গুগল এ search করেছিস এরকম কিছু একটা ছবি দেখে খুব ভালো লেগেছে তো ইচ্ছা তৈরি হয়েছে এরকম কোন জায়গা আছে হ্যাঁ, এরকম তো অনেকই জায়গা আছে যাওয়ার মতো যেমন বললাম তোমাকে আমি যে পরে যদি কখনো আমি যেতে পারি, যেমন তুমি গিয়েছিলে মানালি সিমলা আর শ্রীলঙ্কা এই সব জায়গায় actually আমার পাহাড় খুব ভাল লাগে পাহাড় বা বল পাহাড় পর্বত সমুদ্র ঝরনা সবকিছুই বিশেষ করে ঝরনা তো আমি এরকম জায়গাতে যেতে পারলে খুব খুশি হব যেখানে পাহাড় আছে বা পর্বত আছে আচ্ছা আচ্ছা

তোমার মতে সিমলা কোন সময়টাতে যাওয়া উচিত মানে তুমি যে সময়টাতে গিয়েছিলেন সেই সময়টাই কি best যাওয়ার জন্য দ্যাখ সিমলা হোক বা যে কোনও পার্বত্য area হোক হিমালয়ের পার্বত্য অঞ্চল যেমন সিমলা, হিমাচল, উত্তরাখণ্ডে ও, দার্জিলিং সিকিম এখানে দুটো সময় থাকে যাওয়ার এক হচ্ছে প্রচণ্ড শীতে যেটা হচ্ছে তোর জানুয়ারি, ফেবরুয়ারি, মার্চের দিকে এই তিনমাস season যারা যায় তারা বরফ উপভোগ করতে যায় তুষারপাত বরফ ইত্যাদি ইত্যাদি তাদের ওই ঠান্ডা দেখে ভয় পায় না তারা তো তারা ওই জিনিসটা উপভোগ করতে যায় ঐখানে গেলে তুই পাহাড়ের যে সবুজ গাছপালা বা একটা সবুজ রঙের ব্যাপার সেটা তুই তখন উপভোগ করতে পারবি না তখন শুধু বরফ আর তুষারপাত এটার জন্য যাওয়া আর একটা সময় থাকে হচ্ছে সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস

তখন একদল লোক ঘুরতে যায় বিশেষ করে এই এই সময়টা বয়স্ক লোকজনই বেশি যায় আর কি কারণ তারা তো একদম ঠাণ্ডায় যেতে পারবে না কারণ তাদের অনেক রকম অসুবিধা হবে স্বাভাবিকভাবে গা হাত পা ব্যথা ঘাটের ব্যথা অনেকের আছে তো এই জিনিসগুলো হওয়ার কারণে শীতকালে সাধারণত বয়স্ক লোকেরা মানে ওই যা সময়টাকে বাদ দিয়ে এই ধরনের সময় যাওয়া মানে যাওয়াটাকে পছন্দ করে আর কি তো পাহাড়ে সাধারণত এই দুই ধরনেরই সময় আছে পাহাড় ছাড়া আমার সমুদ্র বা জঙ্গল ও খুব ভালো লাগে বিশেষ করে নেতার হাটে তুই দেখবি নেতারহাট বলে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা আছে ওখানে ওখানে সবকিছু মানে পাহাড় টিলা বলে ওগুলোকে খুব উঁচু পাহাড় না আসলে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ওই জায়গাটা কিন্তু নদী ঝরনা জঙ্গল মানে সব কিছুর একটা সুন্দর সমাগম ঘটেছে এবার নেতারহাট জায়গাটা তো আমার খুব পছন্দ। ওখানে আমি তিন চার বার গেছি ও ভবিষ্যতে আরো যাওয়ার ইচ্ছে আছে আচ্ছা আমিও এরকম আমি একবার গিয়েছিলাম অনেকদিন আগে এক জায়গায় ঘুরতে জায়গাটা হল তোমার অনেকটা গ্রামের দিকে হ্যাঁ গ্রামের দিকে জায়গাটার নাম হল ডায়মন্ড হারবার ওইখানটাতে এরকম একটা নদী আছে খুব বড় এবং সেখানে তোমার দেখার দৃশ্য আছে সুন্দর সুন্দর পারাপারের জন্য ব্যবহার করা হয় এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু তৈরি হয়নি যে যেতে পারবে তো এখনো ওখানে নৌকায় ব্যবহার করা হয় রাস্তার জন্য তো আমরা গেছিলাম আমার বন্ধুরা মিলে জায়গাটা দেখতে ভীষণ সুন্দর ছিল এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শুধু বৃষ্টি পড়ছিল তো ওই weather জায়গাটা দেখতে বল বা পরিবেশটা দেখতে বল খুব সুন্দর লাগছিল ওখানে যে গাছপালা ছিল অনেকগুলো বড় বড় এবং যেহেতু আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম সেহেতু আমাদের আরও বেশি ভালো কারণ লাগছিল আমাদের এখানে এগুলো দেখতে পাওয়া যায় না নৌকা বলো বা বড় বড় নদী বলো আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ওখানে অনেক সুন্দর খাবার দাবার ও বিক্রি হচ্ছিল যেমন sea food গুলো এখানে পাওয়া যায় না ওখানে বিক্রি হচ্ছিল অনেক বড় বড় যেমন এই চিংড়ি অক্টোপাস ওগুলো ওখানে পাওয়া যাচ্ছিল ওগুলোর taste খুব সুন্দর ছিল আমরা সবাই প্রত্যেকটা জিনিস try করেছিলাম প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। আর ওখানকার মানুষগুলো ভীষণ ভালো ছিল ওদের ব্যবহার খুব ভালো ছিল আর একটা সবথেকে বড় ব্যাপার হলো ওই নদীটা যেখানে আমরা গিয়েছিলাম নদীটা দেখতে যেরকম বড় সেরকমই সুন্দর ছিল ওখানে আশেপাশের মানুষজন গুলো বলছিলেন যে নদীতে নাকি সব সময় এত সুন্দর জল থাকে আর নদীতে প্রচুর মাছ দেখেছি আমরা যেই মাছগুলো হয়তো এখানে পুকুরেও দেখতে পাওয়া যায় না আর আমাদের এখানে সেরকম ওরকম বড় পুকুর বা বড় কিছু নেই ওখানে প্রচুর সুন্দর সুন্দর মাছ দেখতে পেয়েছিলাম আমরা খুব বড় বড় ছিল মাছগুলো তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল এবং সেদিনকে খুব বৃষ্টি ও পড়ছিল তো নদীর জল এমনি যতোটুকুনি থাকে তার থেকে একটু বেশিই ছিল তো তাই জন্য আরও সুন্দর লাগছিল দেখতে বাহ সমুদ্র বলতে, আমিও গেছি আমি মোটামুটি পশ্চিমবঙ্গের আশেপাশে যা সমুদ্র তীর আছে যেমন দীঘা মন্দারমনি তাজপুর হলো ওই দিকে মন্দারমনি বকখালি এই সবই মোটামুটি ঘুরেছি তার মধ্যে আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মন্দারমনি কারণ আমার একটু নির্জন জায়গায় বেশি ভালো লাগে আর কি ঘুরতে যেতে আর সমুদ্র তো সমুদ্র তো সেরকম ভাবে আবিষ্কার মূলক কিছু নেই। সমুদ্র একটা অনুভবের জায়গা অনুভূতির জায়গা একটা শান্তির জায়গা তো সমুদ্র তীরবর্তী অঞ্চল বলতে আমার মন্দারমনি টাই সবচাইতে বেশি ভালো লাগে কারণ ওইখানকার hotel গুলো খুব সুন্দর জাঁকজমকপূর্ণ আর ওখানকার সমুদ্র তীরে অত ভিড় ভার থাকে না যেটা বকখালি বা দীঘায় থাকে আর ওখানে মানে পরিষেবা খুব সুন্দর আর কি একটু খরচা সাপেক্ষ মন্দারমনি বাকিগুলোর তুলনায় কিন্তু ওই যেরকম বললাম আর কি ওখানের hotel গুলো দিঘা আর বকখালির তুলনায় অনেক বেশি পরিষেবা ভালো আর অনেক বেশি সুন্দর তো সমুদ্রের মধ্যে আমার মন্দারমনি টাই বেশি পছন্দের আর কি আমরা একবার গিয়েছিলাম একটা আহ মোহনা বলে একটা জায়গা আছে ওখানে তো ওখানে হাঁটতে হাঁটতে যাওয়া যায় গিয়ে দেখছিলাম যে মাঝিরা মানে অনেক রকমের মাছ ধরে এনেছে আর শুটকি মাছ আর বিভিন্ন ধরনের মাছকে ওরা processing করে আর কি ওদের মধ্যে বিভিন্ন processing এ শুকিয়ে প্রায় সাত -আট ধরনের মাছকে শুটকি বানাচ্ছে তো ওখান থেকে ওই রকম processing করে ওদের সঙ্গে কথা বলছিলাম তো ওরা এরকম কলকাতার দিকে নিয়ে আসে কলকাতার দিকে নিয়ে এসে এরা বিক্রি বাট্টা করে আর কি তো ওটাই ব্যাপার আর কি যে গেলে অনেক কিছু জানতেও পারবি শিখতেও পারবি আশেপাশে কি ধরনের মাছ থাকে ওখানে অনেক ধরনের মাছ দেখতে পারবি। যেটা এখানে তুই দেখতে পারবিনা সচরাচর শহরের দিকে আসে না হয়তো বা বাইরে চলে যায় না মানে বাইরে দেশে হয়তো ওগুলোর চাহিদা আছে এখানে নেই তো এইসব ব্যাপার মিলিয়ে আর কি মোটামুটি মন্দারমনিটাই আমার ভালো লাগে। সমুদ্রের মধ্যে আর কি বাকি আমার ঘোরাঘুরির মধ্যে সবচাইতে ভালো লাগে পাহাড় পর্বত তারপর জঙ্গল তারপর সমুদ্র আচ্ছা তোমার তো দেখছি মনে হচ্ছে ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল আমিও পরে যদি কখনো সুযোগ পাই বিশেষ করে পাহাড়েই যাব পাহাড় বা পর্বত কারন সমুদ্র আমি অনেক ঘুরেছি সমুদ্রে তো আমার খুবই ভালো লাগে কিন্তু বিশেষ করে পাহাড় পর্বতটা বেশি ভালো লাগে কারণ পাহাড়-পর্বতের একটা ব্যাপার আছে কি চারিদিকটা ভীষণ শান্ত হয় পরিবেশ শান্ত হয় সেখানকার মানুষগুলো ভীষণ নম্র-ভদ্র হয় আর পাহাড়ে একটা খুবই শান্ত ব্যাপার আছে। যেটা তুমি সমুদ্র গেলে পাবে না হয়তো সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগে ভীষণ সুন্দর হয় কিন্তু পাহাড়ের ওই একটা নিস্তব্ধতা ব্যাপার থাকে চারিদিকে

এখানে ওখানে অনেক রকম জিনিস পাওয়া যায় যেটা এখানে পাওয়া যায় না সচরাচর তো এটা একটা খুব ভালো আর ওখানে তুমি যদিকোন সেরকম জায়গায় যাও তুমি যেমন বললে মানালি বা সিমলা

কিন্তু শুনেছি বা দেখেছি যে দেখতে খুবই সুন্দর যখন snow fall টা হয় ওখানকার মানুষগুলো থাকে ওখানে কিভাবে থাকে ওই বাড়ি গুলোর মধ্যে ওই রকম পরিবেশে এটা একটা আমার একটা জানার খুবই ইচ্ছা যে তখন আমাদের এখানে একটু ঠান্ডা পড়লে আমরা থাকতে পারিনা তো ওরা ওই temperature রে কিভাবে থাকে তো ওদের life style টা কিরকম এগুলো জানতে খুবই

হ্যাঁ তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন?

কি অবস্থা কি করছিলেন এইতো ভালোই আলহামদুলিল্লাহ কিছুনা একটু পড়তে বসছিলাম আপনি কি করেন? আমি আর পড়াশোনা পড়াশোনার উপর থেকে তো মনই উঠে গেছে কেন কি হয়েছে? যে শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে জীবনটাই আমার শেষ কেন জাতীয় বিশ্ববিদ্যালয় কি করছে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে একই subject চারবার পরীক্ষা দিয়েও পাশ করা যায়না আমার সাথে যেটা হয়েছে

আমার সাথে বত্রিশটা student পড়ত তারমধ্যে একুশ জনই এখন এখন না মানে আমরা বের হয়েছি একসাথে চারবার পরীক্ষা দিয়েছি একেক টা subject মানে একটা subject চারবার দিয়েছি math এর subject business math second year এ একটা math ছিল subject নিয়ে আপনার কি সমস্যা

তো বাসার থেকে pressure দিতো না বকাবকি করতো বাসার থেকে খালি মারটাই মাইরও দিয়েছে মাইর দেয় নাই কেন মাইরও দিছে কি করা যাবে দু একবার ফেল করা যেত আপনি যেকোন ভুলের কারনে হতে পারে স্বাভাবিক

তো এখন বর্তমানে পড়া লেখার কি অবস্থা এইযে অনেক কষ্টে BBA শেষ করে বসে আছি আপনার কি খবর বলেন তো

computer science আচ্ছা আচ্ছা CSE তে না যাক ভালোই করেছেন CSE আসলে একটা মূল্যবান subject ভালো subject পাশাপাশি কি english টা কে প্রাধান্য দিচ্ছেন priority দিচ্ছেন english টা priority দেওয়া হচ্ছে না কারন কি মনে করেন আমাদের তো semester way semester টা আটটা semester first second third তিনটা semester এ আমাদের english ছিল মোটামোটা একটা বই ছিল যার second semester বলেছিলো এর পর থেকে আর three four five six seven প্রায় দুই তিন দুই তিন বছরের মধ্যে আর english ছিল না আর ওভাবে কখন পড়িও নাই তো মোটামুটি পুরা সব practice ওই ছুটে গেছে grammar part ভুল হবে english এ কথা বলতে গেলে vowel বলেন তারপর মানে verb বলেন এগুলাতে একটুখানি এলোমেলো করে ফেলতেছি pronoun ভুল করতেছি এসব ঝামেলা লেগে আছে but আমি কি করব বুঝে পাচ্ছিনা আর এটাতো একটা international language so এটা এটাই দরকার এটা ত লাগবেই সবখানে লাগবে

এখন diploma শেষ হয়ে আসছে intern চলতেছে intern সামনে মাসে শেষ হয়ে যাবে এরপর BSC তে admission নিলে ওখানে সব বই english এ থাকবে আমি যদি english নাই বুঝি তো আমি কিভাবে পড়ব

যেমন কাজের ক্ষেত্রে আমি BSC করতে যাই তখন teacher lecture কিভাবে বুঝব আমি বই কিভাবে complete করব সেই tension এই সঠিক practice করতে হবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে english এর ব্যাপারে বুঝেছেন আমি তো suggest করব যে আপনি আজই আপনার একটা friend বা আপনার হতে পারে cousin হতে পারে teacher যে কারো সাথে communication করে all time তার সাথে english এ কথা বলবেন english এ আলোচনা করবেন লেখালেখি করবেন english এ সবকিছু তার সাথে english এ হবে তাহলে দেখবেন একটা practice হয়ে যাবে আপনার বুঝছেন কিছু দিন ধরে বই পড়তেছি english বই গুলা যেমন কি আমাদের ছোট class এর বইগুলা six seven five এর বইগুলা পড়তেছি তো আসলে class five এর বইটা six seven এর বইয়ে দেখলাম আমি english word গুলা অনেকটাই পরিবর্তন হয়েছে তে এখন মনে করেন সব word এর meaning তো আমাদের জানা নেই

এখন মনে করেন আমি যখন এগুলা কিছু internet এর মাধ্যমে দেখলাম তখন দেখলাম মানে এগুলার meaning আমার জানা আছে কিন্তু word টা হচ্ছে অপরিচিত

meaning টা তো same আছে তা আমি কি চাইলে এটার জায়গায় ওই আগের word যে word গুলা use

হুঁ আমি কি আসলে আমি নতুন নতুন word গুলা দেখে না অনেকটা nervous হয়ে গেছিলাম আসলে আমি অনেকটা গুলিয়ে ফেলছিলাম বুঝতেছিলাম না আসলে কি আমি যেটা pronouns করতেছি বা আমি যেটা দেখতেছি সেটা ভুল নাকি কি হচ্ছে না হচ্ছে আমি অনেক ঘাবড়েই গেছিলাম না ঘাবড়ানোর কিছু নেই আপনি বুকে সাহস রাখেন সবি ঠিক আছে আপনি যে word use করছেন সেটাই আপনি ব্যবহার করতে পারবেন but এখনকার বাচ্চারা তো update আমরা আগে কি করতাম আগে কি হত আমরা যখন ছোট ছিলাম চিঠি আদান প্রদান হত তারপরে কি হল কিছুদিন পরে আসল telephone telephone এর পরে কি হল ওই তার দিয়ে সংযোগ দিয়ে telephone বাসায় যদি কেউ phone দেয় তাহলে কথা বলা যায় তারপরে আসলো ছোট্ট mobile phone তাও সে কি রকম দেখতে উদ্ভট শুধুমাত্র কথা বলা যায় game খেলা যায় সাপ সাপের একটা game ছিল আচ্ছা আস্তে আস্তে multimedia mobile আসলো গানটান শোনা যায় তারপর আসলো camera ওলা mobile তারপরে আস্তে আস্তে এখন কিন্তু smartphone এসেছে আমরা কিন্তু মনে করেন যে এখন computer ও লাগেনা ইচ্ছে করলে আমরা computer এর সব কাজ smartphone এই করতে পারছিনা আচ্ছা তাহলে কিন্ত আমরা দিনদিন smart হচ্ছি তাহলে language গুলো কে smart করতে হবে আমরা আগে আগে যা বলতাম এখন তো আর তা বললে হচ্ছে না এখন তো সবাই smart হয়ে গেছে এই জন্যই আরকি আপনি যেটা face করেছেন এই জন্যই ওইটা আরকি করা হয়েছে বুঝছেন